এই ছবিতে দেখা যাচ্ছে যে সেটা একটা ফরেস্ট । ফরেস্ট -এর ভেতরে অনেক গাছপালা রয়েছে গাছ যে এখানে একটা পে পিলার পোঁতা রয়েছে তার গা দিয়ে তারকাটা লাগানো আছে। উম-ম ভেতরটা দেখতে খুব সুন্দর। সূর্যের এসে পড়েছে জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে।

দেখা যাচ্ছে এখানে একটা নদী। এ নদীটার জল নীল। নদীটির জল খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। উম এ নদীটি খুব চওড়া না নদীটির দু- উ পাড় দেখা যাচ্ছে। ওই পাড়ে উম বাড়ি ঘর গাছপালা রয়েছে। এবারে একটা গরু চড়ছে। একটা লোক বসে রয়েছে।

গেট -এর ছবি। এখানে অনেকগুলি দোকান রয়েছে একসাথে। এখানে-এ ছেলেমেয়ে দের জামাকাপড় বাইরে ঝোলানো আছে। এখানে ছেলে মেয়ে দুজনেরই জামাকাপড় পাওয়া যায়। উম সামনে ছোট ছোট বাচাদের জামাকাপড় ঝোলানো রয়েছে। সেই গুলি দেখা যাচ্ছে।